একটা সাদা রঙের দোতলা বাড়ি দেখা যাচ্ছে এক--

একটি উম নীল রঙের বোর্ড আছে।

একটি লোক বেগুনি কালার -এর জামা পরে দাঁড়িয়ে আছে। আর একটি লোক সাদা কালার -এর জামা পরে দাঁড়িয়ে আছে। একটি লোক সবুজ কালার -এর জামা পরে দাঁড়িয়ে আছে --

অ্যা গ্যালারি তে জানালা দেখা যাচ্ছে। নিচে কিছু বাইক দেখা যাচ্ছে। বাইক -এর উপর কিছু লোক বসে আছে। বাইক গুলো কোনোটা লাল কোনোটা--

আর সামনে একটি পতাকাও দেখা যাচ্ছে। আকাশের রঙ নীল আর সাদা।

আর এখানে উমব কালো কালার - এর পলিতিন দেখা যাচ্ছে--

এখানে একটি নদী আছে। নদীর উপর একটি নৌকা ভাসছে। উপরে কিছু খড় আছে। লোক কিছু জো বসে আছে।

উপরে একটি কালো রঙের ব্যাগ রাখা আছে আর --

একটি ব্লাউজ পরে আছে ঘিয়ে রঙের। আসে পশে একটি আ ।

আর কিছু লোকজন যাতায়াত করছে কারোর জামার রং লাল কারোর রং গোলাপি কারোর রং সাদা।

দেখা যাচ্ছে কাঁচের জানালা কাঁচের দরজা।

একটি এটি একটি বাইক মেকানিক বাইক সারাচ্ছে।

এটি রাস্তা রাস্তার সামনে একটি ল্যাম্প পোস্ট রয়েছে। একটি সাদা রঙের আলো জ্বলছে আশেপাশে--

আর সাম একি উআ কয়েকটি লাল রঙের টুল পাতা আছে ভিতরে অনেক জামাকাপড় আছে কিছু লাইট জ্বলছে ।